proteins এবং macromolecules এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
protein data bank pdb থেকে proteins load করা
pdb ডাটাবেস থেকে pdb files download করা
বিভিন্ন ফরম্যাটে proteins secondary কাঠামো প্রদর্শন করা
hydrogen এবং ডাইসালফাইড বন্ধন লক্ষনীয় করা
tutorial অনুসরণ করতে jmol অ্যাপ্লিকেশন window থেকে মৌলিক অপারেশন সম্পর্কে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক tutorials দেখুন
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
java সংস্করণ 7 এবং
mozilla ফায়ারফক্স browser 220 ব্যবহার করছি
বড় জৈব অণুর গাঠনিক বিশ্লেষণ:
proteins এবং macromolecules
nucleic acids dna এবং rna
crystal structures এবং polymers
এখানে আমি একটি নতুন jmol window খুলেছি
জৈব অণুর 3d কাঠামো ডাটাবেস থেকে সরাসরি download করা যেতে পারে
এটি করতে file মেনুতে গিয়ে get pdb to টিপুন
input dialog box পর্দায় খোলে
আমাদের input box নির্দিষ্ট protein জন্য চার অক্ষরের pdb code লিখতে have
এই code protein data bank pdb website পাওয়া যাবে
এটি হল protein data bank এর web পেজ
এতে জৈব অণু সম্পর্কে তথ্য রয়েছে যেমন proteins এবং nucleic acids
এখন pdb website থেকে pancreatic enzyme insulin এর pdb code খোঁজার চেষ্টা করি
search বারে protein name লিখুন human insulin কীবোর্ডের enter key টিপুন
প্রদর্শিত web পেজে নীচে scroll করুন
pdb codes সাথে পরিচিত human insulin এর কাঠামোর তালিকা পর্দায় প্রদর্শিত হয়
এখন human insulin এর সাথে 4ex1 code নির্বাচন করুন
protein নামের উপর টিপুন
কাঠামোর সকল বিবরণের সাথে একটি window খোলে
এখানে
primary citation
molecular description এবং
structure validation উপলব্ধ
আমরা pdb files হিসাবে proteins কাঠামো সংরক্ষণ করে তা jmol we 3d mode দেখতে পারি
এখন পৃষ্ঠায় উপরের ডান দিকের কোণায় অবস্থিত download files link টিপুন
drop down menu থেকে pdb file gz বিকল্প নির্বাচন from
পর্দায় একটি dialog box খোলে
save file নির্বাচন করুন
এখন ok বোতামে টিপুন
protein কাঠামো downloads folder 4ex1 pdb gz হিসাবে সংরক্ষিত হবে
একইভাবে আপনি বিভিন্ন proteins প্রয়োজনীয় pdb files download করে তা পৃথক files সংরক্ষণ করতে পারেন
এখন jmol window insulin 3d কাঠামো দেখুন
internet থাকলে jmol panel protein কাঠামো download করতে পারেন
text box চার অক্ষরের pdb code 4ex1 লিখুন এবং ok বোতামে টিপুন
আপনি internet সাথে যুক্ত থাকলে tool bar open a file icon টিপুন
panel একটি dialog box খোলে
4ex1 pdb gz file স্থানে যান অর্থাৎ downloads folder
downloads folder নির্বাচন করে open বোতামে টিপুন
4ex1 pdb gz file নির্বাচন করে open বোতামে টিপুন
পর্দায় insulin 3d কাঠামো খোলে
panel protein ডিফল্ট display ball ball and stick
panel hydrogen পরমাণু ছাড়া protein model খোলে
hydrogen পরমাণুর সাথে model প্রদর্শন করতে model kit menu খুলুন
scroll করে add hydrogens এ গিয়ে এটিতে টিপুন
এখন প্রোটিন model panel hydrogen পরমাণু সহ খোলে
protein কাঠামোতে জলের অণুও দেখায়
জলের অণু বাদ দিতে নিম্ন পদক্ষেপ অনুসরণ করুন
প্রথমে pop up menu খুলে select এ যান
সাব menu থেকে hetero নির্বাচন করে all water বিকল্পে টিপুন
আবার pop up menu খুলে style এ যান এবং cpk spacefill বিকল্পে টিপুন
এটি সকল জলের অনু cpk spacefill display তে রূপান্তর করবে
আবার pop up menu খুলে style এ scroll করে atoms এ যান এবং off বিকল্পে টিপুন
এখন panel জলের অণু ছাড়া insulin কাঠামো রয়েছে
এরপর বিভিন্ন ফরম্যাটে protein secondary কাঠামো প্রদর্শন করা শিখি
pop up menu খুলে
select বিকল্পে যান
protein এ scroll করে all বিকল্পে টিপুন
আবার pop up menu খুলে style এ scroll করে scheme এ যান
একটি সাব menu খোলে যেখানে বিকল্পগুলি ball cpk spacefill ball and stick sticks wireframe cartoon trace ইত্যাদি
সাব menu থেকে cartoon বিকল্পে টিপুন
এটি protein secondary কাঠামো প্রদর্শন করে যেমন helices random coils strands sheets ইত্যাদি
আরো display বিকল্পের জন্য
pop up menu খুলে style এ scroll করে structures এ যান
এখন protein secondary কাঠামো প্রদর্শন করার আরো কয়েকটি বিকল্প দেখি
উদাহরণস্বরূপ strands বিকল্পে টিপুন
protein এখন panel strands রূপে প্রদর্শিত হয়েছে
display রঙ পরিবর্তন করতে pop up menu খুলুন color এ scroll করে atoms নির্বাচন করে blue বিকল্পে টিপুন
panel রঙে পরিবর্তন লক্ষ্য করুন
পপ আপ মেনু নির্বাচন করুন
style এ গিয়ে scheme নির্বাচন করে তারপর ball and stick বিকল্পে টিপুন
আমরা model hydrogen এবং disulpfide বন্ধন ও লক্ষনীয় করতে পারি
hydrogen বন্ধন প্রদর্শন করতে pop up menu খুলুন এবং নীচে style এ scroll করে hydrogen bonds বিকল্পে যান
এখানে মেনুতে hydrogen বন্ধনের নিম্ন বৈশিষ্ট্য রয়েছে:
calculate set hydrogen bonds side chain
set hydrogen bonds in the backbone এবং এছাড়াও বন্ধনের বেধ পরিবর্তন করার বিকল্প রয়েছে
model hydrogen বন্ধন দেখাতে calculate বিকল্পে টিপুন
hydrogen বন্ধন সাদা এবং লাল দীর্ঘ ড্যাশ হিসাবে প্রদর্শিত হয়েছে
hydrogen বন্ধনের বেধ বদলাতে pop up menu থেকে 010 a বিকল্পে টিপুন
এখন panel ঘন hydrogen বন্ধন দেখি
আমরা hydrogen বন্ধনের রঙ of বদলাতে পারি
pop up menu থেকে নীচে color এ scroll করে hydrogen bonds এ গিয়ে orange বিকল্পে টিপুন
সকল hydrogen বন্ধন কমলা রঙে রয়েছে
ডাইসালফাইড বন্ধন এবং sulphur পরমাণু হলুদ রঙে দেখানো হয়েছে
ডাইসালফাইড বন্ধন পরিবর্তন করতে pop মেনুতে disulfide bonds বিকল্পে খুলুন
আপনার পছন্দমত বিকল্পে টিপুন যেমন আকার রঙ ইত্যাদি
একইভাবে বিভিন্ন এনজাইমের pdb files খুলে তাদের 3d কাঠামো দেখুন
সংক্ষেপে in tutorial শিখেছি:
protein data bank pdb থেকে protein কাঠামো load করা
ডাটাবেস থেকে pdb files download করা
pdb code ব্যবহার করে insulin 3d কাঠামো দেখা
জলের অণু ছাড়া protein কাঠামো দেখা
বিভিন্ন ফরম্যাটে secondary কাঠামো দেখা
hydrogen এবং ডাইসালফাইড বন্ধন লক্ষনীয় করা
এখন
pdb ডাটাবেস থেকে হিউম্যান হিমোগ্লোবিলের pdb file download করুন
cartoon ডিসপ্লেতে secondary কাঠামো দেখান
protein porphyrin পরফিরিন units লক্ষনীয় করুন
pdb code জন্য নিম্ন link যান
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য